এবং অসংখ্য গাছ পালা রয়েছে। গাছপালা গুলি সবুজ রঙের।

এটি একটি ব্লু কালার এর বড়ো বিল্ডিং । যেটি জেলা স্বাস্থ্য ভবন পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য অধিকারের কার্যালয় এবং যেটি ব্লু রঙের এবং নীল দিয়ে ঘেরা।

নিচে দোকানের নিচে অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে একটি মনোরম দৃশ্য সম্পন্ন এই ছবিটি।

স্বচ্ছ আকাশ এবং তার মুখ উম তুলোর মতন মেঘ ভেসে যাচ্ছে। খুব সুন্দর ছবিটি।

এখানে একজন ম্যাডাম খইরী রঙের চুড়িদার পরে নাচ শেখাচ্ছেন আরো তার সঙ্গে চারটি বাচ্চা রয়েছে ।